উ না উ-উ পাথর দেখা যাচ্ছে অনেক । পাথর দিয়ে উম--

উম উ জল পড়ছে সেটাও দেখা যাচ্ছে। দূরে অনেক গাছ দেখা যাচ্ছে । উহ হু --

একটা মাঠ দেখা যাচ্ছে মাঠের ওপর একটা কচ্ছপ দেখা যাচ্ছে ।

একটা রাস্তা দেখা যাচ্ছে যেখানে সাইড -এ উমম সাদা রংয়ের ।

একটা গোডাউন এর মতো দেখা যাচ্ছে যেখানে লোহার অনেক জিনিসপত্র।

একটা টেবিল আছে টেবিল - এর ওপর উমম তাওয়াল রাখা আছে । সামনে একটা লোক আছে লোকটার হাতে তাওয়াল রয়েছে ।

এটা রয়েছে ডিস্ট্রিক্ট সাইন্স বলে অনেক লোক এই টিকিট কাউন্টার এর সামনে দাঁড়িয়ে আছে পাশে বাইক ও রয়েছে।

একটা চার্চ রয়েছে ওপরে ক্রস করা আছে পেছনে বিল্ডিং আছে গাছ আছে মানুষ--

একটা অফিস দেখা যাচ-ছে আ-আ পাশে-এ চায়ের দোকান দেখা যাচ্ছে বাইক রাখা রয়েছে রিক্সা রাখা --

পাথর দেখা যাচ্ছে ওয়াটার পার্ক -এর মতোন জলও দেখা যাচ্ছে আ আকাশ দেখা যাচ্ছে সাইড -এ অনেক সবুজ--

উ গ কলাপাতা-আ কলার টোঙা রাখা রয়েছে। উ সামনে বাঁ বাঁধানো রয়েছে একটা গাছ আছে।

একটা ছাদ দেখা যাচ্ছে। ছাদের মধ্যে এ. সি. রয়েছে। পেছনে অনেক ব্লিডিং দেখা --

অনুষ্ঠান হচ্ছে দেখা যাচ্ছে যেখানে প্যান্ডেল করা আছে । প্যান্ডেল - এর মধ্যে অনেক লোক বসে আছে । ক্যামেরা ম্যান দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে ।

ইট ও পরে আছে উম্মম গাছ উম ছোট ছোট গাছ উম সেখানে দেখা যাচ্ছে পিছনে বড় গাছ--

মন্দির আছে। মন্দিরে পুরোহিত পুজো করছেন। অনেকগুলো ঠাকুর রয়েছে। উ ঠাকুরের ফটো আছে।

থালা আছে থালার মধ্যে পুজোর সরঞ্জাম রয়েছে হম প্রদীপও রয়েছে ।

আ শোরুম দেখা যাচ্ছে যেটা রয়্যাল এনফিল্ড -এর ।

কিছু মানুষ দেখা যাচ্ছে রাস্তার ধারে উম উম কয়েকটি মানুষ বসে আছে বাড়িও রয়েছে।